কি খবর তুহিন কেমন আছো আর এই তো ভালো আছি তোমার কি খবর প্রদীপ হ্যাঁ ভালোই আছি তা তখন তো অনেকক্ষন কথা বললাম তার পরে বললে কোথায় যাওয়ার। চিন্তা ভাবনা করছো, চলো কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ আমিও সামনে মাসে তোমার হচ্ছে ওই সনি রবি বার নিয়ে চার দিন ছুটি পাবো বৃহস্পতি, শুক্র। শুক্র আর এই দিকে শনি ছুটি তো থেকেই Holiday মধ্যে থেকেই তো ভাবছি চার দিন কোথায় ঘুরে আসা জাবে নাকি? হ্যাঁ আর এই ঠান্ডার সময় তো ঘুরতেও ভালো লাগবে তা আহ

দেখছি চিন্তা ভাবনা করছি না কারণ আগে দেখি ছুটি পাই কি না তো ভাবছি সামনের মাসে পন্ড শিলার ছুটি নিবো তার পর দুটো শনি রবি বার ছুটি পেয়ে গেলেই ওখানে তোমার চারদিন হয়ে যাবে তো। তুমি তো ওর সাথে যাবে তো তুমি কিছু দেখলে। হ্যাঁ আমারও তো ইচ্ছে রয়েছে কোথাও ঘুরতে যাই আহ মোটামুটি যদি একটু লম্বা সময় রয়েছে বেশি সময় রয়েছে। চলো একটু দিল্লি থেকে আগ্রাতেই ঘুরে আসি।

তো তাহলে চল এক বেলা ঘুড়ে আসা যাক ওখান থেকে ভালোই লাগবে। হ্যাঁ অনেক জায়গাও রয়েছে আগ্রা তে তো আমাদের তাজমহল রয়েছে সেটাও দেখা যাবে আর বিখ্যাত জায়গা আর বিখ্যাত ঐতিহাসিক জায়গা আর কি। সেটাও দেখা যাবে তাজমহল দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ দূর তো বেশি না। কি করে গেলে সুবিধা হয় দিল্লিতে তোমার জানা আছে। জানা নেই তবে শুনেছি তোমার নাকি তোমার Bus train এ দুটো তেই যাওয়া যাই তা তুমি কিছু দেখলে। হ্যাঁ ভাবছি ওই train এ করে দিল্লি চলে যাবো তার পরে দিল্লি থেকে train এও রয়েছে বা Bus এও আগ্রা যাওয়া যাই। আস পাশে Sightseeing ও নাকি অনেক সুন্দর সুন্দর রয়েছে সে গুলো দেখা যাবে তা দিল্লি জন্য কি Train যাই একবার দেখবে নাকি। দেখেনও। Train যদি নাও যাই তাহলে এখান থেকে Bus পেয়ে যাবো যা তোমার হচ্ছে Tourist bus তো ছারেই।

দিল্লি যেতে প্রায় দেড় দিন মতো সময় লাগবে দেড় দিন যদি Bus করে একটানা বসে যাওয়া হয় তাহলে খুব অসুবিধা হবে Train এ গেলে খুব সুবিধা হবে। এখন কার Luxury bus গুলো তে শুয়ার ব্যাবস্তা থাকে যেমন bus এ যেমন যে আহ Train এ যেমন থাকে না পুরো Luxury যে রকম বয়স খাওয়া দাওয়া সব কিছু এখন কার Bus গুলো তে পাওয়া যাই। একটু হয় তো টাকা বেশি নিবে এখন Luxury bus এরকম করে দিয়েছে দেখো তাহলে Train এ তোমার Train কত সময় লাগে কত Ticket লাগবে আগে সেটা বলতে হবে। সে রকম ভাবে তো নিনিনিয়ে যেতে হবে তো ভাবছি পুরো Family নিয়ে যাবো। বা তাহলে তো ভালোই করেছ। তাহলে Train এ যাওয়া তাই সুবিধা হবে পুরো Family নিয়ে সবাই গল্প করতে করতে যাওয়া হবে bus এ তো সেই সুবিধা টা নেই একটু একটু seat ছোট ছোট তাঁর মাজখানে কার কোথায় seat পড়বে।

তো Train এই সবাই মিলে গালে ভালো হবে পাশা পাশি Seat পড়বে আর পাশা পাশি সবাই গল্প করতে করতেও যাওয়া যাবে। হ্যাঁ সেটাই। তো তার তোমাকে তো আগে থেকে

হ্যাঁ হ্যাঁ Ticket তো আগে করতেই হবে আর Ticket Confirm হোলে তো ভালোই হবে তাতে তোর মেলে বসে যাওয়া যাবে সুন্দর ভাবে। না হলে Confirm না হলে কে কোথায় বসবে তা নেই ঠিক দেখা যাবে এর এখানে পরেছে আবার অন্য কারোর অন্য boggy তে পড়েছে যেতে খুব অসুবিধা হবে তাই আগে থেকে Ticket করা টাই ভালো। তা আমি তো ভাবছি তোমার সামনে মাসে যাবো তো সামনে মাসে মানে তো আর তোমার বাকি এক মাস তো একমাসের মধ্যে কি Ticket পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ একমাসের মধ্যে Ticket পাওয়া যাবে সমস্যার কিছু নেই আর। দিল্লির জন্য অনেক Train রয়েছে তাহলে দূরান্ত তে যাওয়া যাবে দূরান্তে তো সেরকম ভাবে যাওয়া সুযোগ হয়নি দিল্লিতে দূরান্ত করেই যাবো যদি সবাই মাইল যাওয়া হয় অন্যান্য। train এও যদি না পাওয়া যাই দূরান্ত তে পাওয়া সম্ভাবনা রয়েছে কেন না ওখানে ভারও বেশি আর অনেক সুবিধাও ওখানে সুযোগ সুবিধা অনেক দেওয়া হয় সেই train এ হ্যাঁ। দুরন্ত ভালো আর তুমি যদি দেখেছ যে কোন পথের Train যাতায়াত হবে আমি এতো টা জানি না ঠিক আছে তুমি তাহলে তোমার Train তোমার দেখে নিও এবং বলে দিয়ো আর ওখানে তোমার তো আগে তোমার তো hoHotel টা Book করতে। করতে হবে তো ওটা তুমি Book করে নিয়ো আর আমাদের Family তোমার কত জন যাবে তোমাকে আগে থাকে বলে দেব আমাদের জন্য Booking টা করে নাও। হ্যাঁ সবার জন্য করে নিচ্ছি। তাও বা Hotel এর কথা বললে ভালোই হলো Online এ অনেক Hotel দেখছিলাম দেখি মোটা মুটি কোন Hotel টাই Facility ভালো দিচ্ছে খাবার দাবার ভালো দিচ্ছে আবার। থাকার ব্যাবস্তা টা কিরকম Hotel এর Room গুলো বোরো আছে কি নাই সেটা দেখে নেওয়া যাবে ওদের সাথে কথা বলছি আমারও এক পরিচিত ব্যাক্তি গাছিল ওর Through তেই চিন্তা ভাবনাই করছি ভাবনা করছি Hotel এর ব্যাবস্তা টা করার।

হ্যাঁ ভালোই হবে তা কোনো জায়গা দেখলে আহ কি কি দেখতে পাবা আমি কিছু দেখেছি বেশি কিছু দেখিনি দেখার সময় হয়না সময় সহজে থাকে না তেমন Online এ।

মমতাজের এর জন্য বানিতেছে সেটা তো আমরা জানি এমন ভাবে সুন্দর ভাবে স্থাপত্বতা টা তৌরি করেছে দেখে সোসত্যি খুব ভালো লাগবে। ও তাজমহল দেখেছি আজ পর্যন্ত দেখেছি যাওয়া হয়নি সত্যি তাজমহল এত সুন্দর করে বানিয়েছে এত সুন্দর হাতের কাজ সত্যি খুব সুন্দর। আর শুনেছি তাজমহল এখন অনেকটা তোমার মানে নষ্ট হোতে বসেছে ওটা কে তোমার আমাদের কে সড়িয়ে তুলতে হবে কারণ এত সুন্দর একটা ঐতিহ্য ভারতে আছে এটাকে নষ্ট হতে দেওয়া যাবেন না কি বোলো।

আবার ভেতরটা নাকি আগে ছিলো অনেকটা নক্সর কাজ গুলোতে নাকি সোনা বসানো ছিল Gold ছিল British সরকার নাকি সেই গুলো নিয়েগেছে আহ যাইহোক যাই যত টা বাকি পরে রয়েছে। দেখা যাবে তার মধ্যেও অনেকটা সুন্দর সুন্দর কাজ রয়েছে ওর ভিতর এ তার মাঝখান দিয়ে আবার তার ছোট Fountain এর মতো রয়েছে ওর মাঝখানে বসে ছবি তোলা যাই।

খুব সুন্দর যাইগা টা হ্যাঁ মোটা মুটি তাজমহল এক টা তোমার couple দেড় জন্য ভালো একটা যাই গা স্বামী স্ত্রী যাবে গিয়ে ওখানে যেহেতু তোমার ভালোবাসার এটা একটা সৃতি করেছে।

সত্য আছে আর যে টা বললে চারদিকে গাছ পালা মাঝখানে Fountain জল চারি দিকে রাস্তা এবং এর অনেক গুলো তোমার টিলা আছে সেকানে সুন্দর দেখতে খুব সুন্দর লাগে। এবং। পরিবেশটা যখন হালকা শীতের সময় হয় কুয়াশাতে ঢাকা থাকে একটু আধটু অংশ দেখা যাই তার পরে আস্তে আস্তে জায়গা তা পরিষ্কার হতে থাকে তখন খুব সুন্দর লাগে হ্যাঁ। ভোর বেলার দিকে যদি যাওয়া যাই তাহলে জায়গা টা খুবই সুন্দর সামনে বোরো মাঠ রয়েছে ছোট ছোট গাছ রয়েছে গাছ গুলো এমন ভাবে সুন্দর ভাবে বসিয়েছে যে পুরো মনে হচ্ছে। খুব সুন্দর বাগান সেটা দেখে মনে হচ্ছে আর সকাল বেলা গালে রোদুর টা যখন উঠতে থাকে অর্ধেক টা কুয়াশা ঢাকা আর অর্ধেক টা রোদুর পড়ছে গম্বুজ টার মর্ধে। ওপারে একটা বোরো গম্বুজ রয়েছে সেই গম্বুজের মর্ধে যদি রোদুর পড়তে থাকে দুর থেকে খুব সুন্দর লাগে দেখে ভালো যাইগাটা আবার তার পরে আবার অনেক জাইগাও রয়েছে আর তাজ মহলে ঢুকার জন্যে। এই সাড়ে চারশো টাকা করে Entry fee আর যদি অনেক এ যাই তাহলে পরিবারের একসাথে অনেকে যাই Ticket কাটে তাহলে আরো কম হয় তো বা। তারপরে দেখছিলাম ওখানে তোমার যাই গা আছে তোমার আগ্রা ফুট ওখানে খুব সুন্দর ওখানে কই এত সুন্দর লাগে জায়গাটা আগ্রা ফুট ও একদম দিল্লি যেমন হয় না দিল্লি সত্যি দিল্লি ভালো জায়গা।

আর কারু কার্য তোমার হাতের কাজ গুলো এবার দ্যাখো আগেকার মানুষ যে বলতো হাতের কাজ এত ভালো এবং অনেক দিন এটা থাকে এখনকার কোনো কিছু বানালে স্থায়ী হয় না।

জায়গা টা খুবই সুন্দর আগ্রা কোট টা ওই টাও বেশি একটা দূরে নয় তাজমহাজ থাকে কাছাকাছি ওখানে যাওয়া যাই পাশা পাশি অনেক কিছু রয়েছে আগ্রা fort আগ্রা তাজমহল। দুটোই কাছাকাছি রয়েছে উম আহ তাজমহল হয়তো বা হেটে তাজমহল থাকে হেটে ঠিক দশ পনেরো মিনিট লাগবে আগ্রা fort র দিকে যেতে আর ওটাও অনেক ঐতিহাসিক সৃতি রয়েছে। অনেকেই আছে ওখানে আগে তো এখানে পাশে নদী রয়েছে এখন তো ছোট হয়ে গাছে পাশে যদি ছিল সেই fort থেকেই fort এই ইংরেজরা মাল পত্র মানাতো ওই নদি করে নিয়ে আসতো। ওই fort এ আর কি জিনিস পত্র নামাতো ভালো সেই জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ এটার দেখার ইচ্ছা আছে।

আর এখন পর্যটক দেড় ভালো ভিড় হয় ওখানে দেখার জন্য এত সুন্দর সুন্দর যাই গা এত সুন্দর হাতের কাজ এত সুন্দর তৈরি কোনো কিন্তু কিন্তু কোথায় নিখুঁত ভাবে করেছে। কোথায় কোনো সমস্যা পাই না এবং ওখানকার তোমার Guide গুলো খুব ভালো পুরো Guide দেখলাম তোমার একদম একটা Youtub এ দেখছিলাম পুরো Guide বলছে যে এখানে এটা কি ভাবে হয়রছে যেটা তোমার তাজ মহল। কিবাভে হয়েছে কখন হয়েছে কি জন্য বানিয়েছে ওদের আহ শাজাহান এর কিছু গল্প শুনালো কোনো এটা হটাৎ করে বানালো তারপরে কি হয়েছে সব ওরা বলছে কাহিনী গুলো। হ্যাঁ আবার ওখান থেকে তাজমহল মতই আর একটা রয়েছে Baby তাজ বলে কথা এই ঐটার নাম দিয়েছে Baby তাজ জায়গা টা খুব সুন্দর ওটাও তাজ মহলের মতো কিন্তু। পুরোটা আলাদা আর কি ভেতরে জাজ কারো কায্য আলাদা ওর পাস্ দিয়ে আবার এমন ভাবে বাগান তৌরি করেছে দুটো জায়গাটা প্রায় একইরকম দেখতে কিন্তু ওদের ভেতরের কাজ গুলো আবার আলাদা আলাদা। ওটাও সাদা পাথরের তৌরি গম্বুজ টাও আবার অন্য রকম রয়েছে ঐটার গম্বুজটা তাজমহল এর গাম্বুটও পুরো একদম সোজা এই টা আবার একটু আলাদা। দুটো কাজ দুরকম ভেতরের কারো কায্য আবার আলাদা ওই খুব সুন্দর জায়গাটা এটাও ভেতরে আবার এমন ভাবে কারো কায্য করেছে পুরোনোদিনের অনেক কারো কায্য। যে আমরা কখনো দেখিইনি বা ভাবতেও পারি না যে এইরকম কারো কায্য হতে পারে মোগলদের দেড় আমলের করেছে ওখান ইও সময় এ ইতিহ্য বোরন করেছে। দেখতেও গিয়েছি অনেক কিছু ওদের কাজ কিরকম ছিল ওখান কার ওই সময়ের যারা ওই Cultural আর জিনিস কত কত তার ছবি রয়েছে তার ভেতরে Panting গুলো খুব সুন্দর সুন্দর করে তৈরি করেছে। আর মারভেলের কাজ খুব সত্যিই সুন্দর এখন তো আমরা বাড়ি তে Tiles বসাচ্ছি বিভিন্ন ধরণের কিন্তু ওখানেই সব দেখে ঐখানকার Design গুলো দেখেই কিন্তু আস্তে আস্তে Tiles তৈরি করছে। ভালো হ্যাঁ সেটাই আগে কার মুগল সাম্রাজ্য যে কোনো জিনিস আমাদের বাড়ি যে Tiles গুলোবসানো তৌরি হয় সেই পাথর আর ওই পাথরের সঙ্গে পার্থক্য রয়েছে। ওই পাথর সহজে নষ্ট হয় না এত সুন্দর করে বানানো ওদের হাতের কাজ গুলো খুব সুন্দর দূর থেকে দেখলে মন জুড়িয়ে যাই এবং এই পুরো সাদা সাদা জিনিস ওপরে যখন সূর্য আলো পড়বে তখন দারুন সুন্দর লাগবে তাই না হ্যাঁ। আর ও সত্যি ও এত বছর পুরোনো হয়ে গাছে তাও কিছু নষ্ট হয়নি আর আমাদের এখানে তৈরি হচ্ছে অল্প কদিনের মধ্যে বছর খানিক যেতে না যেতেই ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। বা বিভিন্ন ধরণের দাগ হয়েযাচ্ছে কালচে হয়েযাচ্ছে জিনিস টা ভালো দেখাচ্ছে না কিন্তু আর ওখানকার জিনিস দ্যাখো কত বছর পুরোনো তাও কিন্তু একদম নতুনের মতো রয়েছে। হ্যাঁ সেটাই সুন্দর সুন্দর জায়গা তার পরে ওখানে দেখলাম যে তোমার হচ্ছে wildlife এর একটা জায়গা আছে যেখানে তোমার হচ্ছে হাতি, ভল্লুক সমস্ত থাকে। সেই জায়গা টা খুব সুন্দর একদম ভোরখানরে ছোট ছোট হাতি বোরো হাতি তার পরে ছোট ভল্লুক বোরো ভল্লুক খুব সুন্দর এবং পান্ডাও থাকে এত সুন্দর যাইগা টা। তো একটা ছোট্ট যেমন যেমন তোমার হচ্ছে চিড়া খানা হয় ছোট্ট বেশি বোরো নয় কিন্তু খুব সুন্দর লাগছিলো জায়গা টা। হ্যাঁ আবার শুনেছি আরো প্রাণী ও রয়েছে বাগ ও রয়রছে নাকি ওখানে। আর যেহেতু মোগলদের সময় এ যে ইয়ে আসে পাশে ঘুরাও রয়েছে শুনলাম যদি ঘোড়া দেখা যাই ঘোড়া তো আর সেই রকম ভাবে দেখা হয়না এখন বা দেখতেও পাই না। ওখানে ঘোড়া ও রয়েছে বিভিন্ন ধরণের ঘুরাও রয়েছে আর জায়গাটা ছোটোর মর্ধে হলেও খুব সুন্দর মোটামুটি প্রায় দু ঘন্টা ঘুরে জন্য খুব ভালো জায়গা বাচ্চা রাও ভালো লাগবে বাচ্চা দের যেহেতু। zoo রয়েছে চিড়িখানা ভালো। হ্যাঁ তাঁর পাশে আবার তোমার হচ্ছে আমাদের আছে Mother Teresa তোমার Charity আছে জায়গাটা খুব ভালো এবং তোমার হচ্ছে আহ যে ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালো ভাবে ওখানে পালন করে। এবং। এত সুন্দর প্রতিষ্টা সত্যি বলতে এখন তো মানুষের মর্ধে এই গুলো থাকে না যে মানুষ ছোট বাচ্চা সাহায্য করবে ছোট কোনো সাহায্য করবে। সত্যি বলতে এখন সমস্ত Charity গুলোর জন্য কিন্তু আজ কে আমাদের মানুষ গুলো বেঁচে আছে এবং এরা ভালো কাজ ও করছে কেননা এখন কার অনেক ছেলে অনাথ হয়ে যাই বা ওরা প্রথম থাকে থাকে। তো তাদের জন্য Foundation বা এই Charity গুলো ভালো কাজ করে আমাকে দেখে খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ এটা Video তে বলেছে যে খুব সুন্দর জায়গাও। আর CharityTrust অনুশীলনী খুব ভালো যাইগা সুন্দর টা আর ভেতরে অনেক বাচ্চা রয়েছে খেলাধুলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা কোরে দিয়েছে। অনেকেই আসে ঘুরতে এখানে বা দেখতেও আসে অনেকেএ যাদের যদি কোনো কখনো দরকার হয় তারও আস্তে পারে। আর হ্যাঁ কি কি রয়েছে ওখানে একটা তোমার একটা মেটা বাগ আছে যেখান থেকে তোমার তাজ মহল টা দুরে হয় কিন্তু তাজমজহল টা তোমার ওখান থেকে দেখা যাই সুন্দর ভাবে মানে। ওখানে তোমার বসার যাইগা আছে ওখানে ভালো ভাবে বসে খাওয়া দাওয়া করলে এবং সেখানে একটা Picnic ও করতে পারবে জানি না হয়তো Permission দেবে কিনা ওখানে গিয়ে দেকতে হবে Permission আছে কি না তো ওখান থেকে তোমার তাজমহলটা দেখা যাই দুর থেকে। ওটা একটা ভালো জায়গা ওখানে তোমার চারি দিকে ফুলের বাগান করা আছে দেখবে খুব সুন্দর লাগবে ওটা

আবার গাছ গুলো ছোট ছোট ঘাস গুলো এমন ভাবে সুবন্দর ভাবে কেটেছে যে যাইগা টা দেখে খুবই ভালো লাগছে একদম পুরো Park এর মতো মনে হচ্ছে চতুর দিকে ফুলের বাগান। তারমাঝ খানে বসেআছে এরকম মনে হচ্ছে এই Video তে দেখালো খুব সুন্দর সুন্দর জায়গা সেটা আর কুয়াশার মাজখানে সেই জাইগাটা তাজমহলটা দেখাযাচ্ছে খুব সুন্দর। কুশার মাঝখানে হালকা রোদ্দূর পড়েছে তাজমহলের গায়ে ছবি গুলো খুব সুন্দর সুন্দর। হম ওরা ভালো তাই তোমার রয়েছে একটু দূরে রয়েছে তোমার একটি শেষ মহল।

ওখান থেকে তোমার তাজমহলটাও দ্যাখা যাই অনেক দূর তো দেখা যাই তোমার নদীর এই পার ওই পারে ফাঁকা মাঠ এদিকে তোমার আছে শেষ মহল পুরো ভিতরটা আরো কার্য খুব সুন্দর করেছে। হ্যাঁ শেষ মহলটাও খুব সুন্দর। আমাদের এই শান্তিনিকেতন ও ছিল কিন্তু গাচ্ছিলাম দেখতেপাইনি বন্দ ছিল আর উনি সিসমোহনটাও খুব ভেতরে কারো কার্য অনেক সুন্দর সুন্দর রয়েছে ভেতরে। Fountain এর জন্য সুন্দর ব্যবস্থা করেছে জল জলের Fountain হবে আর তার কাঁচের মাঝখান দিয়ে দেখা যাবে Reception হবে রোদুর পড়বে খুব সুন্দর দেখা যাবে সেই ব্যাবস্থাটা খুব সুন্দর করেছে। কিন্তু দ্যাখা যাবে কিনা কে জানে যদি খোলা থাকে তাহলে তো ভালোই আর সব দিন নাকি ঢুকতে দেয় না সেখানে যদি সব কিছু দ্যাখার পরে সেই জায়গাটা দেখতে পাই তাহলে তো ভালোই হবে। হ্যাঁ মোটামুটি এই দিল্লিতে তোমার হচ্ছে আগ্রার পার্শবর্তী সমস্ত জাগা গুলোতে পাথরের কাজ খুবই সুন্দর থাকে যেমন তোমার হচ্ছে আগ্রা Art Gallery সেখানে তোমার সমস্ত পাথর।

হাতি গুলো তোমার হচ্ছে পাথর দিয়ে কেটে কেটে হাত দিয়ে তৌরি করেছে এত সুন্দর হাতের কাজ সত্যি দেখা তো এখন যাই না এত সুন্দর ভাবে রং করেছে পুরো যেন সত্যিকারের হাতি মনে হয়। সত্যি Art Gallery তে না এলে বুঝতে পারতাম না পাথর কেটে কিছু করা যাই পাথর কেটে আবার ওখানে হাতিও রয়েছে যেমন ঘোড়াও রয়েছে আবার আগের দিনের যুদ্ধ কি রকম হতো সেই গুলো। কাজ করার সে রকম ভাবে Art Gallery তে করে রেখে পাথর কেটে কেটে একদমপুর ইতিহাস তা বহন করছে সে রকম ভাবে রেখেছে যেন সবাই বুঝতেও পারেবে আর সেই সময় ইতিহাস কি রয়েছে সেটাও জানতে পারবে। সেই ব্যাবস্থা টা করে দিয়েছে তার পাশে আবার জামা মসজিদ রয়েছে জামা মসজিদে আবার উম খুব মসজিদ মসজিদটা খুব বড়ো রয়েছে ওখানে। ভেতরটায় অনেক কিছুই রয়েছে ভেতরে আবার অনেকেই পড়াশোনা করছে সেটাও দেখা যাচ্ছে ওর ভিতরে একটা এমন গমভুজ রয়েছে যে চতুর দিকটা মনে হয় যেন গমভুজটার জন্যই দাঁড়িয়ে আছে। পুরো structure টা মনে হচ্ছে গমভুজ এর জন্যই দাঁড়িয়ে আছে এমন ভাবে তৌরি করেছে গমভুজটা আর ওপর থেকে ছবি তুলেছে দেখালো যে ওপর থেকে ছবি তুলেছে খুব সুন্দর। মসজিদটাকে ঘিরে পুরো জায়গাটা এত সুন্দর করে তৌরি করেছে দেখে ভালোই লাগবে

দুটো কুলি কবজ করতে হয় এবং মেয়েদের তোমার মেয়েদের ওখানকার যে পোশাক আশাক সেগুলো নিয়ে ওখানেকিছু বলা আছে এবংদেখেতে খুব সুন্দর জায়গা আর মসজিদ মানেই তো এখন বললাম না যে সমস্ত।

ওই টাও খুব সুন্দর সাদা সাদা Building রয়েছে ওর পাশেই আবার বাগান রয়েছে ওখানে প্রণাম করা যাচ্ছে আর গুরু দুয়ার তো রয়েছে যদি ওখানে কেউ যাই ওখানে দুপুর বেলা। খেতেও পারবে গুরুদুয়ারে প্রণাম করারও এসে খুব ভালো লাগবে অনেকটা খুব বোরো জায়গা নিরিবিলি জায়গা রয়েছে ছুটির টা দিন না গিয়ে অনন্যা দিন গিয়ে এত একটা লোক থাকবে না। নিরি বিলি নিস্তব্দ জায়গা খুব সুন্দর। আচ্ছা বলছি গুরুদুয়ারে কি মাথায় কিছু পরে যেতে হয় মাথা খালি রাখা যাই না কি। আহ মা যদি তোমার কাছে রুমাল থেকে থাকে তাহলে যেতে পারো ওখানে বড়ো রুমাল দেওয়ার ব্যবস্থা থাকবে কাপড় থাকবে নিশ্চয়। আমরা একবার গুরুদুয়ারে গিয়েছিলাম রুমাল ছিলোনা কিন্তু ওদের ওখানে কাপড় ছিল সেই কাপড় ছিল সেই কাপড় মাথায় পাগড়ির মতো করে দেয় ওরাই পাগড়ির মতো করে দেয় তো পাগড়ি পরে ভেতরে যেতে হয়।

হ্যাঁ গুরুদুয়ারে সবাই।